libreoffice base এর এই কথ্য tutorialএ আপনাদের স্বাগত
এই tutorial ডাটাবেজ নকশা সংক্রান্ত পূর্ববর্তী tutorialএর পরের অংশ
এবং এখানে নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে আলোচনা করবো :
4 তথ্য উপাদান কলামে পরিবর্তন করা
5 প্রধান কী নির্দিষ্ট করা
6 table সম্পর্কগুলি স্থাপন করা
শেষ tutorial আমরা একটি সহজ গ্রন্থাগার অ্যাপ্লিকেশনের জন্য ডাটাবেস গঠন প্রক্রিয়াটি শুরু করেছিলাম
আমরা প্রথমে গ্রন্থাগার ডাটাবেস নির্মাণের উদ্দেশ্য নির্ধারন করেছিলাম
তারপর আমরা গ্রন্থাগার সম্পর্কে তথ্য খুঁজে বের করে সংগঠিত করেছিলাম এবং
আমরা সব তথ্যকে কয়েকটি টেবিলএর মধ্যে বিভক্ত করেছিলাম
আমাদের গ্রন্থাগার ডাটাবেসের মধ্যে চারটি টেবিল রাখা হয়েছিল: books authors publications and members
তাহলে এবার আমাদের পরবর্তী ধাপে যাওয়া যাক : তথ্য উপাদানগুলিকে কলামে পরিবর্তন করা
এখানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে প্রতিটি table আপনি ঠিক কোন তথ্য উপাদানগুলিকে রাখতে চান
আমাদের আগে চিহ্নিত করা প্রতিটি তথ্য উপাদান একটি ক্ষেত্র হয়ে যাবে এবং table মধ্যে column হিসাবে প্রদর্শিত হবে
পর্দার ছবিতে দেখা যাচ্ছে books table ৫ the কলাম আছে যেগুলিকে ক্ষেত্র বলা has
তাহলে এখানের প্রত্যেক সারি so recordএ একটি বই সম্পর্কে তথ্য বিভিন্ন কলামে রয়েছে
একইভাবে authors table প্রত্যেকটি record মাত্র একজন লেখক সম্পর্কে তথ্য রয়েছে
publishers table প্রতিটি recordএ মাত্র একজন প্রকাশক সম্পর্কে তথ্য রয়েছে
এখন আপনি প্রয়োজন অনুযায়ী কলামগুলি আরো পরিমার্জন করতে পারবেন
উদাহরণস্বরূপ আপনি লেখকদের name name ও পদবিতে বিভক্ত করতে পারেন যাতে সেই কলাম অনুযায়ী খোঁজা বা সাজানো সহজ হয়ে যায়
টেবিলের মধ্যে গণনার ফলাফল পৃথক কলাম হিসাবে সংরক্ষণ করার প্রয়োজন নেই
আপনি যখনি ফলাফল দেখতে চাইবেন base তেখনি সেটাকে গণনা করা দেখিয়ে দেবে
এখন আমাদের টেবিল ও কলাম সম্পর্কে স্পষ্ট ধারণা হয়ে গেছে এরপর শেখা যাক কিভাবে প্রধান কি নির্দিষ্ট করা যায়
আগে প্রধান key সম্পর্কে একটু আলোচনা করা যাক
প্রতিটি table অবশ্যই এমন একটি column বা কএকটি columnএর গুচ্ছ থাকা উচিত যা প্রতিটি সারিকে আলাদাভাবে সনাক্ত করবে
এই column বা কলাম্গুলির গুচ্ছকে table প্রধান key বলা হয়
এটি সাধারনতঃ একটি অনন্য সনাক্তকারী সংখ্যা হয় যেমন একটি বইএর id অথবা কোনো লেখক আইডি
we প্রধান key ক্ষেত্র ব্যবহার করে আমরা খুব দ্রুত একাধিক টেবিল থেকে সম্পর্কিত তথ্য যুক্ত করতে পারি এবং তথ্যগুলি একসাথে আনতে পারি
এছাড়াও প্রধান keyতে কোনো মান পুনরাবৃত্তি হতে পারবে না
উদাহরণস্বরূপ আপনি প্রধান key হিসাবে মানুষ for names ব্যবহার করতে পারবেন names কারণ names সবার জন্য আলাদা names হতে পারে
একই table একই নামের দুজন মানুষ থাকতেই পারে
এছাড়াও একটি প্রধান কীতে সবসময় কোনো মান থাকতে have
যদি এটি খালি বা null হয় তাহলে আমরা এটিকে কোনো প্রাথমিক key হিসাবে গণ্য করতে পারবো না
একটি প্রধান key columna সবসময় কোনো না কোনো মান অবশ্যই থাকা সুনিশ্চিত করতে আমরা key column এর তথ্য প্রকার autonumber নির্দিষ্ট করতে পারি যার মান base স্বয়ংক্রিয়ভাবে উৎপন্ন করে
এবার পর্দায় ছবিতে যেমন দেখানো হবে আপনি সেভাবে টেবিলের জন্য প্রধান কী নির্দিষ্ট করতে পারেন:
books table জন্য bookid
authors table জন্য authorid
publishers table জন্য publishersid
একইভাবে যদিও এখানে দেখানো হয়নি members table জন্য প্রধান key হবে memberid
আসলে আমরা টেবিলের মধ্যে প্রধান কী নির্দিষ্ট করার দ্বারা entity integrity বজায় রাখছি
entity integrity নিশ্চিত করে যে table মধ্যে কোন records দুবার নেই
এটি আরো নিশ্চিত করে যে যে ক্ষেত্রটি table মধ্যে প্রত্যেকটি record আলাদাভাবে সনাক্ত করে সেটি unique বা অনন্য হয় এবং সেটি ফাঁকা না থাকে
এখন যখন তিনটি টেবিলে প্রধান কী রয়েছে তখন আমরা সম্পর্ক স্থাপন করে টেবিলগুলিকে সংযুক্ত করতে পারি
যেহেতু আমরা basea সম্পর্ক স্থাপন করতে পারি এটিকে একটি রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট system base সংক্ষেপে বলতে গেলে rdbms বলা হয়
সম্পর্ক কয়েক ধরনের হয় এখন সেগুলি নিয়ে আলোচনা করা যাক
প্রথমে জানা যাক onetomany বা একথেকেone সম্পর্কটি কি
books এবং members টেবিল দুটিকে দেখুন
একটি বই একজন লেখকের দ্বারা লিখিত হয়
এমনও হতে পারে কোনো বইএর দুই বা তার বেশি সহলেখক আছে
কিন্তু আমরা আমাদের আলোচনাকে একটি লেখার একজনমাত্র লেখকেই limit রাখবো
আমাদের উদাহরণএ একজন লেখক অনেক বই লিখতে পারেন
সুতরাং authors table থাকা একজন লেখকএর জন্য books table সেই লেখকএর দ্বারা লিখিত অনেক বই আছে থাকতেই পারে
অতএব এটি একটি এক থেকে বহুর সম্পর্ক
এই সম্পর্কটিকে গ্রন্থাগার ডাটাবেসের মধ্যে উপস্থাপন করতে
আমাদের authors table প্রধান key অর্থাত author idকে books tableএর মধ্যে যোগ করে
তাহলে books table author id হলো foreign key
একইভাবে publishers table প্রধান key অর্থাত publisher id কে books table যোগ করলে সেটি books table foreign key হয়ে যাবে
সুতরাং কয়েকটি টেবিলের মধ্যে একটি so একাধিক কলামগুচ্ছ ভাগ করে নিলে আমরা ডাটাবেসের মধ্যে এক থেকে বহুর সম্পর্ক উপস্থাপনা করতে পারব
এবং foreign কি ব্যবহার করে টেবিলগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করা যাবে
তাহলে দুটি table মধ্যে সম্পর্ক স্থাপন করতে একটি tableএর প্রধান key টিকে দ্বিতীয় table foreign key হিসাবে ব্যবহার করতে হবে
একে referential integrity বলা হয়
অর্থাত একটি tableএর প্রতিটি foreign keyএর মান সম্পর্কিত table কোনো একটি প্রধান key মানের সাথে সমান হতেই have
এর পরে যানা যাক বহুথেকেবহু সম্পর্ক বলতে কী বোঝায়
এখন table নকশায় ফিরে যাওয়া যাক
একটি বই গ্রন্থাগারের অনেক সদস্যদের দেওয়া যেতে পারে এখানে আমরা ধরে নিয়েছি বইটির অনেকগুলি copies গ্রন্থাগারে উপলব্ধ আছে
একইভাবে একজন সদস্য অনেকগুলি বই ধার করতে পারেন এখানেও ধরে নিচ্ছি বইগুলি উপলব্ধ রয়েছে
তাই এটি একটি উদাহরণ যেখানে একাধিক বই একাধিক সদস্যদের দেওয়া হচ্ছে
যা বহু থেকে বহুর সম্পর্ক বোঝায়
এবার আমাদের ডাটাবেসের মধ্যে এই বহু থেকে বহুর সম্পর্ক উপস্থাপন করতে
একটি তৃতীয় table তৈরি করতে হবে booksissued table যেটিকে একটি সন্ধি table বলা হয়
এখানে আমরা books এবং members এই দুটি table থেকেই প্রধান কী নিয়ে booksissued tablewe যোগ করবো
ফলস্বরূপ booksissued tablea সদস্যদেরকে দেওয়া প্রতিটি বইএর তথ্য থাকবে
তাহলে একটি তৃতীয় সন্ধি table তৈরি করে আমরা বহু থেকে বহু সম্পর্ক উপস্থাপন করতে পারি
এবং পরিশেষে এক থেকে এক সম্পর্ক নিয়ে আলোচনা করা যাক
কখনও কখনও কিছু বৈশিষ্ট্য বা কলাম শুধুমাত্র কিছু নির্দিষ্ট তথ্য সাপেক্ষ হয় তাই সেই কলামগুলি খুব কমই মান থাকে
যেমন ধরুন শুধুমাত্র একজন লেখক ছাড়া অন্য কারুর কোনো website ঠিকানা নেই
এবং তাই authors table নতুন website column অধিকাংশই খালি থেকে যাচ্ছে এবং সেইজন্যই disk এর অনেক স্থান নষ্ট হচ্ছে
এর পরিবর্তে আমাদের এই columnটিকে aএকটি প্রাসঙ্গিক table স্থানান্তরিত করে দিতে হবে যেটিরও প্রাথমিক key হবে একই author আইডি
প্রাসঙ্গিক table প্রত্যেকটি record প্রধান table ঠিক একটি recordএর সাথেই মিলবে
যা এক থেকে এক সম্পর্ককে বোঝায়
তাহলে আমরা এখানে ডাটাবেসের মধ্যে সম্পর্ক স্থাপন করতে শিখেছি
এখানেই libreoffice baseএ ডাটাবেস নকশা সংক্রান্ত tutorialএর দ্বিতীয় ভাগ সমাপ্ত হলো
সংক্ষেপে আমরা ডাটাবেস নকশা সম্পর্কে এই নিম্নলিখিত বিষয়গুলি আলোচনা করেছি :
4 তথ্য অংশগুলিকে কলামএ পরিবর্তন করা
5 প্রধান কী নির্দিষ্ট করা
6 table মধ্যে সম্পর্ক স্থাপন করা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
এই প্রকল্পটি
এই সম্পর্কে আরও তথ্য নিম্নলিখিত link থেকে পাওয়া যাবে